কয়েকটা মানুষকে হাঁটতে দেখা যাচ্ছে।

আমি এখানে কয়েকটা কালো ও লাল রংগের মুরগি দেখতে পাচ্ছি।

ছোট বড় অনেকগুলো গাছ রয়েছে।

কালো রংয়ের ইস্কুটি লক্ষ করা যাচ্ছে।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

আমি এখানে একটা রুম দেখতে পাচ্ছি।

ছোটো বড় অনেকগুলো গাছ রয়েছে।

দুইটা সাদা রঙ্গের গামলা লক্ষ্য করা যাচ্ছে।

আমি এখানে একটা দোখান দেখতে পাচ্ছি।

আমি এখানে একটা রুম দেখতে পাচ্ছি।

ছোট বড় অনেকগুলো গাছ রয়েছে।